ছবিতে অনেকগুলি ডিম দেখা যাচ্ছে।

ওপরে বড়ো বড়ো সবুজ গাছ রয়েছে।

ছবিতে অনেক লোক দাঁড়িয়ে আছে।

অনেক কেউ হাঁটতে দেখা যাচ্ছেন।

পাশে বড়ো বড়ো গাছ দেখা যাচ্ছে।

ছবির পিছনে একটি সবুজ বাড়ি রয়েছে।

জঙ্গলের মাঝখানে নদী দেখা যাচ্ছে।

ছবিতে এটি একটি কফির দোকান।

এই ছবিতে একটি মেলা রয়েছে।

অনেকগুলি ফুলের টপ বসানো আছে।

পাশে একটি জুয়েলার্সের দোকান আছে।

পাশে লোহার গেট দেখা যাচ্ছে।

দোকানের ভেতরে অনেক যন্ত্রপাতি রয়েছে।

সামনে একটি লোহার গেট দেখা যাচ্ছে।

ওপরে লাইট জ্বলতে দেখা যাচ্ছে।

ছবির পিছনে বড় সবুজ গাছ দেখা যাচ্ছে।

প্যান্ডেলের সামনে অনেক লোক পুজো দেখছেম ।